একটি ছোট গেট -এর মতো দেখতে পারছি।

নীচে অনেকগুলি ছোট ছোট ঘাস রয়েছে।

ওপরে একটি তিরপল টাঙানো আছে।

পিছনে একটি সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়িল হচ্ছে লোহার গ্রিল দেওয়া আছে।

দূরে একটি বোর্ড দেখতে পারছি বোর্ডের মধ্যে কিছু লেখাও আছে।

পাশে মাটির উঁচু ডিপি আছে সেইখানে--

দূরে কুয়াশা দেখা যাচ্ছে ঠান্ডার জন্য।

ছাদটাতে ছোট ছোট লাইট মিটমিট করছে।

এখানে অনেকগুলি পাতা ঝরে পড়ে আছে।

বাইরে একটি বেগুনি রঙের খুঁটি দেখতে পারছি একটি নীল রঙের --

এখানে একটি রুমের ছবি দেখছি রুমের মধ্যে একটি আয়না ঝুলছে।

এখানে তিনটি ছোটো ছোটো ঘর দেখতে পারছি।

এখানে একটি গাছ বাগান দেখতে পারছি গাস বাগানের পাশে বসার জন্য নীল রঙ্গের একটি বেঞ্চ রয়েছে।

একজনের একটি বুড়ো আঙ্গুল দেখা যাচ্ছে ডিসটিকে ধরে আছে।

ওপরে দুটি জলের ট্যাংক আছে নীচে একটি লোক বোতলে জল ভরছে।

দুটি হচ্চে ফুল ওয়াল দিয়ে ঘেরা আর একটি হচ্ছে কাঠের দোতালার মতো।

দেওয়াল এবং প্রাচীরগুলি নীল এবং সাদা রঙ্গের ।

দূরে অনেকগুলি বড়ো বড়ো গাছও আছে।

এখানে অনেক কয়টি চেয়ার রয়েছে একটি টেবিল রয়েছে জলের--

বোতল রয়েছে টেবিল -এর ওপরে একটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে।

একটি ছেলে সামনের দিকে তাকিয়ে আছে।

এখানে একটি নদীর ছবি দেখতে পাচ্ছি।

এধারে অনেকগুলি পাউ চাটনি রয়েছে।

একটি বাইক -ও দাঁড়িয়ে আছে একটি বাইক -এর আয়না দেখতে পাচ্ছি।

একটি সবুজ রঙ্গের টি শার্ট পড়া লোক মোবাইল টুপাইল টিপছে।